তো তাদের উদ্দেশ্য ছিল তারা রাজ্য শোষণ করবে রাজ্যে বিষ্ঠার ঘটাবে এখান থেকে তাদের হচ্ছে নিজেদের মতে লিন এমন মানুষ জন তারা তৈরি করে দেবে জি মানে বাংলাদেশ ওদের মানে বাংলাদেশ বা এই মানে বাংলাদেশ িনাদের নিজের সন্তান উত্তর দেওয়া হয় এভাবে ওরা চেষ্টা করছে বা তারপর হচ্ছে যে আপনার এই যে আরো অনেক সমস্যার কারণ হচ্ছে আমরা যে এই যে মুখস্ত মানে আমরা পড়াশোনা করব আমাদের যে পাইওরিক শিক্ষাটা পাইওরিক শিক্ষাটা আমাদের আ সম্পূর্ণরূপ অভাব বা আমাদের যে যে সিস্টেম বাজছে যে সিস্টেমে কাজ করতে চাই যে বিষয়ে পড়াশোনা করতে চাই এই বিষয়ে পড়াশোনা না করে তাকে অন্য একটা দিকের জন্য ভাবিত করে দিচ্ছে

তারপর আর একটা কারণ হচ্ছে আমরা ধরতে পারি যে আমাদের যে বাজেটটা সরকারের বাজেটটা পাস করে এই বাজেটে কিন্তু ওই শিক্ষার হাতে যথেষ্ট পরিমাণ এই ভর্তি কি কিন্তু আসে না যে পরিমাণ দরকার জি মাত্র তুলনায় কম থাকে কারণ দেখা যাচ্ছে যে আমাদের এই বাজেটে পঁচিশ শতাংশ বাট ত্রিশ শতাংশ হচ্ছে শিক্ষাগত প্রয়োজন সেক্ষেত্রে আমরা পাচ্ছি দশ শতাংশ বা বারো শতাংশ সে ক্ষেত্রে আমরা শিক্ষা কে প্রযুক্তিগত খাত খাটের দিক বছ অন্য উন্নতি কর ঘটনা সম্ভব হচ্ছে অথবা কারিগরিকে শিক্ষণ দিয়ে আমরা হচ্ছে সবাই student দের যারা আছে তাদেরকে হচ্ছে

প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে জি তারপর একটা হচ্ছে যে এখনই দেখা যায় গ্রামে যদি যদি হিসাব করি গ্রামে primary school পড়ে শিক্ষার্থীরা উদ্ভব মানে কোনরকম যে লেখাপড়া আরেকটু হিসাব বিকাশ করতে পারলে তারপর দেখা যাচ্ছে তাদেরকে কাজও দিয়ে দেওয়া হচ্ছে অথবা তোমার শহরের দিকে মানে বস্তিতে কোন পড়াশোনা নেই তারা সবসময় কাজ করে অর্থাৎ উদ্ভাবকদের মধ্যে যে অচেতনতা এই কারণে কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা হুমকি নিচ্ছে

দারিদ্রতার কারণে দেখা মানে পড়াশোনাটা যে চালিয়ে যাবে এরকম পরে না ওদের কাছে তো যে পড়াশোনাটা না করে সময়টাতে পাস করলে কিছু তা ভালো হয় শিক্ষক উদ্ভাবকদের সন্তানের সম্পর্কে নেতারা কি করতেছে তারা পড়াশোনা ঠিকভাবে করতেছি কিনা মানে সন্ধান খুব ভাবে পড়াশোনা করতেছে না শিক্ষক তাদের অভিভাবক কে জানাচ্ছে না অভিভাবককে জানানোর নামে কি হচ্ছে অভিভাবক ওই তার সন্ধানকে শাসন করতে পারতেছে না তো পড়াশোনা করে না। কি কারনে এই যে দেখেন এখানে তো ওরকমই তো চায় অনেক প্রতিষ্ঠানিক শিক্ষকদের গাফলুটি আছে ওরা যদি সুষ্ঠুভাবে মেনটেইন করত তাহলে আরেকটু উন্নয়ন ও তার কি অভিভাবকের মাধ্যমে আন্তরিকতা অভাবটা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে জি অভিভাবকের যোগাযোগের দরকার ছিল যে শিক্ষার্থী কি করতেছে না করতেছে এই ব্যাপারে দুজনের মধ্যে যোগাযোগ থাকা দরকার ছিল কিন্তু ওরা মানে কেউই যোগাযোগটা রাখতে চেনা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 নিয়ে সেখান থেকে নতুন কোন কিছু আবিষ্কার করা যায় কিনা কিন্তু আমাদের বিশ্ব বিদ্যালয় য়ে লবঙ্গরটা ভুল হবে না যে ওই বিশেষমুখী কোন মুখে করা হচ্ছে প্রত্যয় এটা ওরা কোনরকম চার বছরে একটা satificat দেবে চাকরির ব্যাপারে পরিচয় দিচ্ছে কি তোমরা চাকরি করো এখানে শিক্ষকরা যে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ গবেষণা করো তোমরা যে শিক্ষা দিয়ে পড়াশোনা করতেছে এই শিক্ষা নিয়ে তোমরা সামনে আগাও হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে সবাই পড়াশোনা করতেছে যে সাহসিকতা হলো এরকম না এরা মানে আসলে দেশের আর্থিকভাবে পাই মানে জনসংখ্যা প্রায় অনেক শতাংশ দেখা যাচ্ছে আরতি ব্যবস্থা করছেন তো দেখা যাচ্ছে যে মানে শাস্তি পাবে জীবিকা নিয়ে পড়াশোনা করে যেমন পড়াশোনা নিজের সাহসিকতা হবে এরকম চেতনা তার মধ্যে রাখেনা

এইটা হচ্ছে আপনার সরকারে যে ব্যর্থতা ব্যর্থতার মধ্যে এই ব্যর্থতার মধ্যে অনেকটা শুভকার সংবাদ আছে যে এখন কিন্তু বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় কুড়ি হাজারের বেশি ছাত্র-ছাত্রীরা

যাদের যেটাই হোক সবগুলা করতে কিন্তু তারা বাইরে যাচ্ছে universiti শিক্ষক থেকে শুরু করে সবাই scolarchip নিয়ে

Education Education ব্যাপারটা আমাদের সবার খুব commmon কিন্তু আমরা যে ওয়েতে পড়া শোন করছি বা Education যায়। আমরা করে থাকি সেটা থেকে আমরা মনে হয় একটা better পদ্ধতিতে আরও ভালো করে Education এর দিকে একটা পদক্ষেপ নিতে পারি। মানে, আমরা যেভাবে পড়ি একটা বদ্ধ ঘরে class room এর মধ্যে সেটাও একটা পড়া। কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে। তো আমরা যদি এখন education system টা কে এইরম করতে পারি। মানে কোনো প্রকৃতির মাঝখানে যেরকম শান্তিনিকেতন হয়ে থাকে। বা বিভিন্ন জায়গায় খেলাচ্ছলে পড়ানো। তাহলে কিন্তু আমরা জিনিসটাকে আরো better ভাবে যেকোন student এর কাছে আরো তুলে ধরতে পারি। বা যেকোনো experiment থেকে শুরু করে যে কোনো রকমের উদাহরণ সেগুলো যদি আমরা একটু খানি psysically করে দেখায়। তাহলে আমার মনে হয়। একটু বেশি তাড়াতাড়ি student দের বুঝতে, বা যে কোনো বিষয় সম্পর্কে তাড়াতাড়ি

উম ভালো way হতে পারে। তাছাড়া এখন যে ধরোনের education system পড়ে আমরা পড়ছি মানে আমাদের বেলায় তো education system এ pass fail ছিল। কিন্তু এখন তো মানে সেরকম কিছুই নেই সবাই পাস করে যাচ্ছে। সবাই অর্ধেকের বেশি ninty আহ hundred above marks পাচ্ছে। of course পাওয়া উচিত যারা পড়েছে। খেটেছে লিখেছে ভাল করে। সে অনুযায়ী তারা নাম্বার পেয়েছে। কিন্তু অনেকে সেটা আবার পায় না অনেকে অনেকেই খাটে পড়াশোনা করে লিখি হিসাবে তাঁদের কে খাতায় সেরম grace দেওয়া হয় না। যার ফলে তারা যে expectation টা রাখে অনেক সময় সেটা ভেঙে যায়। কিন্তু এইসব মানে pass fail এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের

সেই subject এর উপর আরো কি করলে better হতে পারে বা কিভাবে পড়লে জিনিসটা আমার আরো সহজ হতে পারে মানে। এই গুলো যদি একটু education system এ ধরে ওই গতানুগতিক বই পড়া লেখা পরীক্ষা নেওয়া এইগুলোর বাইরে বেরিয়ে একটু যদি ধরে ধরে মানে clear করা যায়, তাহলে আমাদের education system আর একটু better হতে পারে। তো এই education system নিয়ে আমি তেমন কোনো বক্তব্য রাখবো না। কারণ আমাদের এখানে education system আমি তো বলব অনেকটাই better কারণ আমরা সমস্ত বিষয় উহ বিভিন্ন subject আমরা পড়ি। সেই বিষয়ে জানি interest থাকুক না থাকুক কিন্তু আমাদের একটা জানা বা একটা idea তৈরি হয়ে যায়। যে কোনো বিষয় সেটা history হোক কি maths অথবা english কি আমাদের mother tongue হোক। তো এই যে ব্যাপার গুলো আমাদের ছোট বেলা থেকে মধ্যে খানে মানে মনের মধ্যে সবকিছু মানে সমস্ত subject কে এত সুন্দর ভাবে পরিচয় করিয়ে দেওয়া সেগুলোর সাথে এবং বেড়ে ওঠা তারপর নিজের মতো choose করে নিজের একটা আলাদা লাইনে সেটা তো পুরাই আলাদা। কিন্তু এই যে basic education বলতে আমরা যেটা বুঝি খুব ভালো করেই হয়। কিন্তু ওই কিছু কিছু জায়গায় মানে যেগুলো আমরা গতানুগতিক বইতে হয়তো অনেক সময় পড়ি যে হ্যাঁ এটা আছে এটাই লিখছি এটা এরাম ভাবে বলেছে, সেটাই করছে। কিন্তু কেন করছি? কি জন্য করছে? সেগুলো হয়তো আমরা খুব একটা ভাল করে জানিই না। বা ওই time টা আমাদের মনে হয় যে জিজ্ঞেস করবো যদি ওরা পারে আমি যদি না পারি। mam যদি আমাকে বকে, এই সমস্ত জিনিস গুলো যতদিন না আমাদের মধ্য থেকে বের করতে পারবেন। teacher রা বা student রা নিজেরা তত দিন কিন্তু education system মানে আরো ভালো পদ্ধতিতে যেতে পারবে না। student দের ও open up করা দরকার teacher দেরও আরো বেশি করে তাদের সাথে মিশে তাদের সমস্ত problem গুলো কে sort out করে দেখা দরকার। যাতে বুঝা যায় যে সমস্যা বা quaris গুলো কোথায় ছিল। তো সেই গুলো একটু দেখা দরকার। তাহলে আমার মনে হয় আরো better ভাবে আমরা education দিকে এগোতে পারি। আর দ্বিতীয় তো হচ্ছে মানে এই যে বলছিলাম। আমি nature এর মধ্যে পড়া। আবার আমার যেটা ভাল্লাগে শান্তি নিকেতনে এই রকম দেখেছি যে nature মধ্যে মানে ওরা একটা ছোট্টো টোল টাইপের একটা জায়গায় বসে নিজেদের মতো পড়াশোনা করে। সেইটা কিন্তু আমাদের এখানে নেই কারণ আমাদের এখানে বেশিরভাগই একটা প্রকৃতি গাছপালা সেরকম নেই যেটুকু আছে সেটুকু আর কতদিন থাকবে জানি না। কিন্তু আমার মনে হয়, এইযে nature মধ্যে ঘুরেফিরে নেচারের সঙ্গে মানিয়ে নিয়ে যে একটা পড়া

তো এই nature study তার পরে বিভিন্ন রকম ভাবে। মানে মজার ছলে গুলোকে clear করা। এই গুলো যদি করা যায়। তাহলে education system এখন যেরকম position এ আছে তার থেকে অনেকটা better এ যেতে পারবে। এবং এটা আস্তে আস্তে হচ্ছেও। তবে আমার মনে হয় pass fail তুলে দেওয়াটা বা সবাইকে নাম্বার দিয়ে পাশ করে দাও এটা

ভীষণ মানে বাজে পরিস্থিতিতে এটা দাঁড়াবে। সবাই যদি ninety eighty পেয়ে যায়। যারা পড়ছে যারা খাচ্ছে যারা সত্যিকারেরি পড়াশোনা করে লিখছে আর of course তাদের marks দেওয়া উচিৎ। কিন্তু মানে কিছু কিছু সময় এই রকম হয়। যেন আমাদের এতো মানে খাতার নাম্বার আমরা যেরাম আমরা expect করি বা যেরম রাখলে অবশ্যই আমাদের student দের ভুল হতেই পারে। teacher রা সেটা better বুজবে। যারা খাতা দেখছে কিন্তু তাও মাঝে মাঝে আমাদের মনে হয় কি যে আমরা যে expectation টা দেখেছিলাম সেটা হলো না। তো এইগুলো হলো না কেন বা কি জন্য এগুলো যদি না করে আমরা আর একটু better ভাবে নিজেদের কে মানে তুলে ধরি যে এই এই queries গুলো আমার sort out করার দরকার বা এই এই জিনিসগুলো আমাদেরকে আরো better ভাবে student দের কাছে পৌঁছে দিতে হবে যাতে তারা একবারে বুঝতে পেরে যায়। তাদের সমস্ত queries আর particle এ দেখালে কি হয়। particle এ টা দেখালে মানুষ এটাকে তাড়াতাড়ি বেশি capture করতে পারে। তো student দের ক্ষেত্রে যদি সব সময় বাধা ধরা বই এর থেকে বেরিয়ে জিনিসগুলোকে particle বা কোনো art fram এর মাধ্যমে যদি কোন ছড়া বা study করে দেখনো তাহলে সেটা আরো বেশি মনে থাকবে তাড়াতাড়ি queries গুলো clear হবে তো এইরকম ভাবে যদি আমরা করতে পারি। তাহলে আমাদের education system আরো অনেক better হতে পারে। hello I'm welcome to back to my YouTube channel cryptocurrency সম্পর্কে আমি যতটুকু জানি এটা একটা digital curencyphysically এর কোন existenti থাকে না এটা শুধুমাত্র virtual এই দেখা যায় এটা কোন central authority control করেনা এবং কিছু mathematical competitor এর মাধ্যমে এই currency টি তৈরি করা হয়। এইভাবে pto currency শেখা সম্ভব নয় এইজন্য আজকের video তে আমরা একটি নতুন pto currency তৈরী করব এবং প্রত্যেকটি জিনিস part by part দেখার চেষ্টা করব pto currency কি pto currency কেন এবং pto currency কিভাবে কাজ করে অনেক ছোটবেলায় যখন টাকা পয়সা উৎপাদন হয়নি তখন আমার গ্রামে একটি বাজার বস্তু, যেখানে আমি প্রত্যেকদিন আলু বিক্রি করতাম আমার দরকার ছিল চাল, লবণ এবং তেল যাদের যাদের আলুর প্রয়োজন ছিল তাদেরকে আমি আলু দিতাম এবং তাদের কাছ থেকে আমি চাল, লবণ এবং তেল নিতাম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 তার হয়তো আলুর প্রয়োজন নেই অথবা চাল, ডাল, তেল, আলুর এগুলোর সঠিক একটা মূল্য নির্ধারণ করা যাচ্ছিল না এই সমস্যা সমাধান করার জন্য আমাদের গ্রামে একটা বৈঠক বসে যেখানে মাসিফ ভাই নাম করে একজন ভদ্রলোক আমাদের প্রথম মুদ্রার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি বলেন স্বর্ণ দিয়ে কিছু মুদ্রা তৈরি করা হবে এখন থেকে তোমরা তোমাদের পণ্য এই মুদ্রার মাধ্যমে বিনিময় করবা, এবং আমরা সবাই এই বিষয়টি মেনে নিই এখন আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেল আমরা আলু বিক্রি করে মুদ্রা নিই এবং মুদ্রা দিয়ে পরবর্তীতে চাল, ডাল ক্রয় করি আর বিনিময়ের এই নতুন পদ্ধতির নাম হচ্ছে মুদ্রা পদ্ধতি বা মুদ্রা প্রথা যেটা আমরা সবাই জানি এই মুদ্রা প্রথার অনেক গুলা সমস্যা ছিল যেমন অনেকগুলি স্বর্ণের মুদ্রা নিয়ে এদিক ওদিক চলাফেরা করা টা problem ছিল এবং নতুন মুদ্রা তৈরি করার জন্য পর্যাপ্ত স্বর্ণ পাওয়া যাচ্ছিল না এই সমস্যা সমাধান করার জন্য বাজারে আবার নতুন করে বৈঠক বসে যেখানে মাসিফ ভাই এখন সিদ্ধান্ত নেয় তিনি স্বর্ণের সমস্ত মুদ্রা তার নিজের কাছে জমা রেখে বাজারে ছোট ছোট নোট আকারে একশ টাকার কাগজের নোট ছাড়বেন

এখন problem হচ্ছে এই নোটটি আমার বাজারে চলতেছে না কারণ ওই গ্রামের মাসিফ ভাই নতুন এক ধরনের নোট বাজারে ছেড়েছে এই সমস্যা সমাধান করার জন্য ফারিন ভাই একটি দোকান দিল যেখানে বিভিন্ন বাজারের নোট একটি আরেকটির সাথে পরিবর্তন করা যায়

এখান থেকে তার একটি নতুন আইডিয়া আসে এবং সে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে পাশের বাজারের টাকার দাম আমাদের বাজারের থেকে এক টাকা কম আছে। তাদের ফিউচার অনেক ভালো এক মাসের মধ্যে পাঁচ টাকা বেড়ে যেতে পারে তোমরা একটা কাজ কর আমার কাছ থেকে পাশের বাজারের কিছু টাকা কিনে রাখো পরবর্তীতে যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করে দিও এক মাসেই পাঁচ টাকা লাভ Idea টা অনেকেরই ভালো লেগে যায় এবং অনেকেই এই রকমের Business এ বিনিয়োগ করা শুরু করে দেয় তখন শুরু হয়ে যায় টাকার ব্যবসা এই টাকার ব্যবসাটা কোনদিন শুরুই হত না যদি না মাসুদ ভাই বাজারে টাকা না ছাড়তো আমার এক কেজি আলু খেয়ে মানুষের যে উপকার হইত এটাকে বলা হয় আলুর Value এই ভ্যালুর কিন্তু কোন পরিবর্তন হয়নি শুধু বাজার ভেদে দামের পরিবর্তন হয়েছে। এই দাম এখন Control করে কাগজের টাকা

যখন মাসুদ ভাই কোন সোনা দানা জমা না রেখে বাজারে নতুন পঞ্চাশ টাকা ছেড়ে দিল তখন আমাদের একশো টাকার পণ্যের দামি হয়ে গেল একশপঞ্চাশ টাকা আর এভাবেই বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যায় যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি।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 বিনিময়ের মাধ্যম হিসেবে যে মুদ্রা এবং পরবর্তীতে কাগজের টাকা বাজারে যে টাকা-পয়সা ছাড়লো এটাকে বলা হয় Currency এবং সর্বপ্রথম যে একশো টাকার স্বর্ণের কয়েন backup রেখে বাজারে ছাড়া হয়েছিল এটাকে বলা হয় backup money বা Standard of Gold এবং পরবর্তীতে কোন কিছুর backup না রেখে freely যে নতুন পঞ্চাশ টাকা বাজারে ছাড়া হল সেটাকে বলা হয় Feared Currency যেটা বর্তমানে আমরা সবাই ব্যবহার করে থাকি এই Currency exchange করার জন্য ফারিন ভাই যে একটি দোকান দিয়েছিল এটাকে বলা হয় Foreign Exchange এবং যে একটি নতুন টাকার ব্যবসা শুরু করেছিল যেখানে টাকা দিয়ে টাকা Trade করা যাবে এটাকে বলা হয় Forex Trading এখন আমাদের কাছে টাকা বা Currency বিষয়টা মোটামুটি Clear এখানে সম্পূর্ণ game টি খেলতাছে আমাদের মাসিফ ভাই বা আমাদের ব্যাংকগুলো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 এখন কথা হচ্ছে ব্যাংকের কাছে আমরা যাই চাচ্ছি না কেন সব রকমের সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে দিচ্ছে তাহলে এখানে ব্যাংকের লাভটা কোথায় এখানে ব্যাংকের লাভটা হচ্ছে Commission যেমন আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাবেন Commission দিন

এদের কিন্তু নিজেদের তেমন টাকা থাকে না এরা বেশিরভাগই পরের ধনে পোদ্দারি করে এবং এর পরের ধনে পোদ্দারি করা প্রতিষ্ঠানগুলোই স্বভাবতই বড়লোক হয়ে থাকে যেমন ব্যাংক বীমা প্রতিষ্ঠান শেয়ারবাজার extend houseTrading Corporation real estate দালালি প্রতিষ্ঠান settlement প্রতিষ্ঠান এরকম আরো কত প্রতিষ্ঠান সবাই মোটামুটি বড়লোক প্রতিষ্ঠান আমাদের টাকায় এই ব্যাংক যেহেতু টাকা পয়সা টা সম্পূর্ণ control করে ব্যাংক যদি বলে কালকে থেকে এই টাকা আর চলবে না, তাহলে কিন্তু এটি just কাগজের একটি টুকরা এর কোন মূল্য নেই এখন ধরুন এই টাকাটা যদি সোনা দিয়ে তৈরি করা হইতো তাহলে কিন্তু এর একটা মূল্য থাকতো এখন যদি আপনারা প্রশ্ন করেন স্বর্ণকে আমরা মূল্য দিই কেন বা একটা পণ্যের মূল্যই বা কিভাবে সৃষ্টি হয় দেখুন আমরা কোন কোন সময় বিশ টাকা টমেটো কেজি কিনে খায় কোন কোন সময় আমরা দুশো টাকা টমেটো কেজি কিনে খাই এই difference কেন হয় বাজারে যখন টমেটোর supply বেড়ে যায় তখন এর দাম কমে যায় তার মানে কোন একটা জিনিসের মূল্য supply এবং demand এর ওপর নির্ভর করে আর যে জিনিসের supply যত কম এবং চাহিদা বেশি সে জিনিসেরই মূল্য অনেক বেশি এবং এই supply যদি Limited হয় তখন তার মূল্য হয়ে যায় আকাশ ছোঁয়া। যেমন স্বর্ণের supplyLimited এবং এর demand অনেক বেশি যে কারণে স্বর্ণের দাম সারা জীবন বাড়তেই থাকে এবং এই স্বর্ণের দাম সারা জীবন বাড়তেই থাকবে যদি না নতুন কিছু এটাকে replace করে না ফেলতে পারে এই যে জিনিসের একটা মূল্য

তার মানে money এবং currency দুটাই ভিন্ন ভিন্ন জিনিস আমি পরবর্তীতে কোন একটা video তে আপনাদেরকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব এখন দেখুন যখন বিনিময় প্রথা ছিল তখন আমাদের অনেক সুবিধা ছিল। যেমন আমার আলুর দাম আমি নিজে নির্ধারণ করতে পারতাম তার মানে আমার একটি স্বাধীনতা ছিল যেটাকে আমরা বলতেছি freedom আমার পণ্য আমার নিজের কাছেই থাকতো এজন্য এটার একটা নিরাপত্তা ছিল যেটাকে আমরা বলতেছি security যেহেতু আমরা নিজেরাই নিজেদের পণ্য আদান-প্রদান করতাম এজন্য আমাদের মাঝে কোন middleman ছিল না এজন্য আমাদের কোন administrative cost ও ছিল না আর যেহেতু বিনিময়ের কোন মাধ্যম ছিল না এজন্য আমাদের কোন transaction free বা কোন transaction cost ও দিতে হতো না আর ব্যাংক যখন বিনিময়ের মাধ্যম হিসেবে টাকা নিয়ে আসলো তখন আমরা আমাদের freedom হারিয়ে ফেললাম আমরা security হারিয়ে ফেললাম আমাদের মধ্যে middleman চলে আসলো administrative cost চলে আসলো এবং প্রত্যেকটা পণ্যের একটা transaction value চলে আসলো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 সাধারণত আমরা যখন ব্যাংকে টাকা রাখতে যাই এখানে দুইটি সমস্যা প্রথমেই নজরে পড়ে একটা হচ্ছে আমার টাকা আমার কাছে থাকবে আমি ব্যাংকে রাখবো কেন দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক যেভাবে টাকা পয়সার হিসাব গুলো রাখতেছে সেখানে আমার privacy আমার সিকিউরিটি কোথায় ব্যাংক আগে কোন একটা সময় বড় একটা laser র মাধ্যমে টাকা-পয়সার হিসাব রাখতো তারা সেখানে কলম দিয়ে লিখে রাখত পরবর্তীতে কম্পিউটারের মাধ্যমে একটি data বের হয় সেই হিসাবগুলি তারা এখন store করে যেখানে প্রত্যেকটি data Banker ও দেখতে পারেন আমাকে Access দিলে আমিও দেখতে পারি এবারে একজন Hacker যেটা চাইলে Data গুলোকে নিয়ে Tik tok ও করতে পারে তার মানে আমার Data র নিরাপত্তা কোথায় এই সমস্যার একটা সমাধান হচ্ছে pto currency যেখানে একটি সোনার চাবি দিয়ে আপনি আপনার সমস্ত লেনদেন তালা মেরে দেবেন পরবর্তীতে যদি আপনি আপনার লেনদেন গুলো দেখতে চান তখন রুপার চাবি দিয়ে তালা টা খুলে সকল লেনদেন দেখতে পাবেন এবং এই রুপার চাবিটিকে বলা হয় private key এই সোনার সোনার চাবিটিকে বলা হয় public key যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব

আমরা যে password টি that's mean one two three লিখেছি তার পরিবর্তে এখানে কতগুলি codeshow করতেছে password যেটাতে নিরাপদ জিনিস এটাকে database র মধ্যে উন্মুক্ত ভাবে রাখা যাবে না এজন্য এখানে password টি কে hide করা হচ্ছে ভিন্ন character র মাধ্যমে এই যদি data গুলো hide করা হয় এই hide করার পদ্ধতিকে বলা হয় encryption আর সেটা cryptography মাধ্যমে করা হয় digital টাকা পয়সা app র মাধ্যমে লেনদেন করা হয়, এটাকে বলা হয় digital wallet বিকাশ app একটা digital wallet ধরুন আমরা একটি নতুন wallet তৈরি করলাম নাম দিলাম backpack এই back pack মাধ্যমে আমরা ptocurrency লেনদেন করব

ইন্কিতভাবে store হচ্ছে যাতে করে কেউ যদি এই database টা hack ও করে তাহলে তারা দেখতে পাবে না এর মধ্যে কি আছে? এখন আপনার প্রশ্ন জাগতে পারে এই ptocurrency কি বিকাশ use করতে পারেনা উত্তরটি হচ্ছে হ্যাঁ অবশ্যই পারে কেন পারবে না কিন্তু এই system টি ব্যবহার করতে হলে প্রচুর পরিমাণে computing power লাগে যেটা করে বিকাশের server র cost অনেকটা বেড়ে যাবে কি দরকার ঝামেলা করার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 কারণ ব্যাকপ্যাক এর মাধ্যমে আপনি যে currency টি লেনদেন করতেছেন সেটি control করতেছেন আপনি বিকাশের মাধ্যমে যে transaction গুলো করতেছেন সেটি সম্পূর্ণভাবে control করতেছে branch ব্যাংক বিকাশ এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংক তারমানে এটার control সম্পূর্ণ আপনার হাতে নেই এজন্য বিকাশকে আমরা একটি ptocurrency বলতে পারব না এখন ধরুন ব্যাংক যদি তাদের সমস্ত control এই বিকাশ app থেকে তুলে নেয় তাহলে কি বিকাশ কে আমরা একটি ptocurrency বলতে পারব?

signature আরো বিভিন্ন কিছু দিয়ে একটি account create করেছেন তার মানে এখানে আপনি স্বাধীনভাবে লেনদেন করতে পারতেছেন না এখন কথা হচ্ছে বিকাশে যদি এই স্বাধীনতাটাও দিয়ে দেওয়া হয় যে আপনারা আপনাদের সমস্ত পরিচয় গোপন করে লেনদেন করতে পারবেন তাহলে কি বিকাশ কে একটি ptocurrency বলা যাবে উত্তরটি হচ্ছে না কারণ বিকাশের সমস্ত লেনদেন বিকাশের server জমা হচ্ছে ptocurrency র একটা principal হচ্ছে আপনি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

চরম নিরাপত্তার সাথে data গুলোকে store করা হবে fourth হচ্ছে data গুলোকে থাকতে হবে decentraliz ed এবং fifth হচ্ছে কোন একটা central authority এটাকে control করতে পারবে না। এখন কথা হচ্ছে control করা বলতে আমরা কি বুঝি

টাকাগুলো কোথায় থাকবে সেই সিদ্ধান্ত কে নেবে এবং টাকাগুলো transaction free কেমন হবে সেই সিদ্ধান্ত কে নিবে এই সিদ্ধান্তগুলি যে নেয় তাকে বলা হয় controller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 এবং এটা হয়ে যাচ্ছে একটা ptocurrency তাহলে এই ptocurrency কে control করবে কে? এই ক্ষিপ্ত কারেন্সিটাকে কন্ট্রোল করে মূলত consensus algorithmdescription box থেকে আপনারা আমার blog চেনে এই video টি দেখে আসতে পারেন তাহলে তাহলে এই বিষয়টি সম্পূর্ণ clear হয়ে যাবে এই consensus algorithm এর একটি মূল principle হচ্ছে এখানে প্রত্যেকটি user র টি করে ভোটাধিকার থাকে এবং সবাই মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই final সিদ্ধান্ত হবে তার মানে আপনি যদি একজন user হন তাহলে আপনি আপনার টাকার সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন এজন্য এর controller আপনি নিজে

এখানে transaction fee আপনি নির্ধারণ করবেন আপনি চাইলে ptocurrency লেনদেন করার সময় transaction fee আপনি নিজে উল্লেখ করে দিতে পারেন। even আপনি কোন fee ছাড়াই টাকা পাঠিয়ে দিতে পারেন যদিও fee ছাড়া টাকা পাঠালে transaction টি complete হতে একটু দেরী লাগে কিন্তু transactionfee স্বাধীনতাটা control করতেছেন আপনি নিজে তার মানে ptocurrency সম্পন্ন control আর আপনি নিজে তার মানে এখন থেকে টাকা পয়সা control করতেছি আমি পেয়ে যাচ্ছি আমার freedom আমার টাকা আমার কাছেই থাকতেছে যাচ্ছে আমার security আমাদের মাঝে কোন middleman থাকতেছে না চলে গেছে আমাদের administrative cost আর আমার fee আমি নির্ধারণ করতে পারতেছি তারমানে চলে যাচ্ছে আমাদের transaction fee, আর এই স্বাধীনতা গুলোকেই ফিরে পাওয়ার জন্য এই ptocurrency র আবির্ভাব তার মানে আমরা বুঝে ফেললাম ptocurrency কি ptocurrency কেন market আসলো

উত্তর হচ্ছে হ্যাঁ আপনি চাইলেই একটি ptocurrency তৈরি করতে পারবেন একটা ptocurrency তৈরি করতে হলে আপনার দুইটা জিনিস লাগবে একটি হচ্ছে blog chain আর একটা হচ্ছে application আসন আমরা প্রথমে একটি webpage বানাই আমরা একটি ms work open করলাম এখানে একটি heading দিলাম লিখলাম this is my web page এবং এই লেখাটিকে একটু design করে দিলাম text alien centerfront size চল্লিশ হয়ে গেল আমাদের একটি web page এখন হয়তো অনেকেই বলতে পারে word দিয়ে web page তৈরি করা যায় না web page তৈরি করতে হয় coding দিয়ে চলে আসুন আমরা একটা কঠিন দিয়ে web page তৈরি করি আমরা notepad open করলাম একটি হেঁটে গেলাম এবং সেখানে লিখলাম this is my web page

web page টা তৈরি করার জন্য আমরা দু ধরনের coding ব্যবহার করেছি একটি code দিয়ে heading লিখেছি পরবর্তী code দিয়ে heading টাকে design করেছি। এই heading লেখার code ডেকে বলা হয় html এই design করার code কে বলা হয় css তার মানে একটা web page তৈরি করতে হলে আপনাকে HTML এবং CSS জানতে হবে আর এই HTML এবং CSS গুলো দিয়ে web page design করা হয় আমরা এখন আলোচনা করবো মহাত্মা গান্ধীর সম্বন্ধে আমার স্ত্রীর পতি আমি যেমনটি অনুভব করি হিন্দু ধর্মের পতিও আমি অনুভব করি তেমনটি উক্তিটি গান্ধী জির আমার স্ত্রী আমাকে যে ভাবে অভিভূত করেন পৃথিবীর আর কোনো নারী তেমনটি পারেন না তাহার কোনো দোষ ত্রুটি যে নাই এমন ও নহে আমার বিশ্বাস আমি নিজে তাহার যে সকল দোষ ত্রুটি

বলিয়া বলা চলিতে পারে সেই গীতা এবং তুলসীদাস রচিত রামাযান এর সংগীত আমাকে এমন বিচলিত এবং পুলকিত করে যে আর কিছুই তেমনটি করিতে পারিনা হিন্দুর মন্দিরে মন্দিরে যে আজ পাপ চলিতেছে তাহা জানি এবং তাহার সত্তেও আমি মন্দির গুলি কে ভালোবাসি হারে হারে আমি সংস্কারক কিন্তু তথাপি সংস্কারের উৎসাহ আমাকে হিন্দু ধর্মের মূল বস্তু গুলিকে বিসর্জন দিতে পলব্ধ করিতে পারেনা তবে এই মূল সত্য গুলি কি যেগুলি প্রতি গান্ধীজি তাহার আনুগত্যের কথা বলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে ছয় অক্টোবর তার ইতে লিখিত একটি প্রবন্ধে এগুলিকে তিনি পোষ্ট ভাবে বার্থ করিয়াছেন এই প্রবন্ধটিকে public crezo এই নাম দেওয়া যাইতে পারে আমি বেদে উপনিষদে পূরণে এবং হিন্দু শাস্ত্রের নাম যাহা কিছু চলিতেছে তাহার সব কিছুতেই পোস্ট ভাবে বার্তো করিয়াছে আমি বর্নাসশ্রম ধর্মে বিশ্বাস করি আমার মোতে যাহা খাঁটি বৈদিক বোনাসশ্রম ধর্ম কিন্তু আমি বর্তমানে প্রচলিত আমার জেতু তথা কথিত বর্নাশ্রমে বিশ্বাস করিনা আমি গো সেবায় বিশ্বাসী ইহার প্রচলিত অপেক্ষা পসসপ্রথার অর্থে আমি মূর্তি পূজায় অবিশ্বাস করিনা প্রত্যেক ইউরোপিয়ান যিনি উপরোক্ত line গুলি পরিবেন তিনি সম্ভবত অনুভব করিবেন যে এখানে যে মনোবতীর প্রকাশ হইয়াছে তাহা আমাদের

এই চিন্তা ধারা অনুসরণ করাও অনার্থক মাত্র কিন্তু তিনি আরো কয়েক line পড়িয়া যান তবে নিম্ন লিখিত জিনিস গুলি পাইবেন যেগুলির শহীদ তিনি অপেক্ষা কৃত পরিচিত হিন্দু ধর্মেও একটি প্রবচন আছে যে যাহারা অহিংসায় শর্তে এবং ব্রহ্মচর্যের পূর্ণ সার্থকতা লাভ করেনাই এবং যাহারা সর্বত্ত ত্যাগ করেন নাই তাহারা শাস্ত্রের বাস্তবি কিছুই জানেন নাই আমি এই প্রবচনটি অবাদে বিশ্বাস করি এখানে হিন্দুই চিন্তা শরিক বাইবেল এ চিন্তায় মিলন ঘটিয়াছে এই সম্পর্কটি সম্বন্ধেই গান্ধীজিও সম্পূর্ণ রূপে সচেতন ছিলেন কোনো ইংরেজ missionory যখন তাহাকে প্রশ্ন করে যে কি কি বই তাহাকে সর্বপেক্ষা অধিক প্রবাহিত করিয়াছে তিনি সর্ব প্রথমে উচ্চারণ করেন the new chestament তাহার রচিত এটি খাল riligion যীশুর বাণী উদৃত কোরিয়ায় শেষ হইয়াছে তাহা ছাড়াও ইউরোপীয়দের মনে রাখিতে যে এই এসইও বাসি বিশ্বাসী মানুষ টি শিক্ষায় পুষ্ট হইয়াছিলেন তিনি রাশি অনুবাদ করিয়াছিলেন তিনি ফরে বিশ্বাসী করেন মাদ্রাজিনের প্রশংসা করেন এজ ওয়াট কার্পেন্টারের রচনা করেন এবং তাহার সকল চিন্তাই

কোন ইউরোপীয় আন যদি উপযুক্ত মনোভাব লইয়া অগ্রসর হন তবে তিনি এই মহাপুরুষের চিন্তা সহিত নিজেকে অপরিচিত মনে করিবেন। এমন কথা ভাবিবার কোন কারণ নাই গান্ধীজীর যে ক্রেজো প্রবন্ধ গুলি তাহাকে আপাত দৃষ্টিতে বিস্মৃত করিয়া দিয়াছে মনে হইয়াছিল সেগুলির গভীর তাৎপর্য তিনি বুঝিতে পারিবেন বিশেষ কোরিয়া এই বিষয়গুলির দুইটি বসে এবং জাতিবিদ্যতা আপাতদৃষ্টিতে ভারত ও ইউরোপের ধর্ম ভাবের মধ্যে এক ছত্তর ব্যবধান রচনা করিয়া দিয়াছে মনে হইবে কিন্তু দেখাই যাক ক্রেজোড়ে ই দুইটি বিষয় বলিতে গান্ধীজি নিজেকে কি বুঝেন বাস্তবিক পক্ষে গান্ধীজীর মতবাদের মধ্যে এই দুইটি বিষয় অপ্রধান বা অবহেলার যোগ্য নয় হিন্দু ধর্মের বৈশিষ্ট্য গান্ধীজি ইহার মধ্যে মানবিক উদ্বর্তন এর উচ্চতম প্রকাশ লক্ষ্য করিয়াছেন কেন অবমানবিক জগতের শহীদ মানুষ যে সৌহার্দ্যের সন্ধি করিয়াছে এই গো জাতি হইল তাহার প্রতি এবং মানুষ ও পশুর মধ্যে যে সৌভাত্র আছে তাহাই প্রকাশ করে এই প্রতীক গান্ধীজীর নিজের কথায় এই নীতি মানুষকে তাহার স্বজাতীয়তার উর্ধ্বে লইয়া যায় ইহাই তাহাকে সকল জিবিতের সঙ্গে একাকিত্ব করেন অন্নদ্বীপকে গ্রহণ না করিয়া গুরু কে কেন গ্রহণ করা হইয়াছে তাহার একমাত্র কারণ ভারতবর্ষের গরুই সর্বাপেক্ষা বড় সহচর ইহাই প্রাচুরদের উৎস এবং গান্ধীজি এই কোমল প্রাণীর মধ্যে দেখিয়াছেন করুণার এক বিপুল কাব্য কিন্তু তাহার এই ধর্মানুষ্ঠানের মধ্যে বিগ্রহ পূজার কিছুই নাই। ভগবানের স্পষ্ট জীবের প্রতি দয়া ধর্ম না করিয়া যাহারা কেবল স্বাস্থ্যের আক্ষরিক অনুসরণ করে